নমস্কার বন্ধুগণ
জীয়োজেব্রাতে প্রতিসম রূপান্তরের এই টিউটোরিয়াল এ আপনাদের স্বাগত জানাই
এই টিউটোরিয়ালে আমরা প্রতিসম রূপান্তর শিখব যেমন কি রেখা প্রতিসাম্য ঘূর্ণন প্রতিসাম্য এছাড়াও স্কেল এবং position এর দ্বারা চিত্রের বৃদ্ধি করাও শিখব
আমরা ধরে নেই যে আপনার জীয়োজেব্রা সম্পর্কে মৌলিক জ্ঞান আছে
যদি না হয় প্রাসঙ্গিক টিউটোরিয়ালের জন্য আমাদের ওয়েবসাইট পরিদর্শন করুন
এই টিউটোরিয়ালটি রেকর্ড করার জন্যে আমি লিনাক্স অপারেটিং সিস্টেমের উবুন্টু সংস্করণ 1110 জীয়োজেব্রা সংস্করণ 32470 ব্যবহার করছি
আমরা নিম্নলিখিত জীয়োজেব্রা সরঞ্জামগুলি ব্যবহার করব
রিফ্লেক্ট অবজেক্ট আবাউট লাইন রোটাতে অবজেক্ট আরাউন্ড পয়েন্ট বাই এঙ্গেল দিলাতে অবজেক্ট ফ্রম a পয়েন্ট বাই ফ্যাক্টর সেমিসার্কেল থ্রাউগ ত্ব পয়েন্টস রেগুলার পলিগন এন্ড পারপেন্ডিকুলার বিসেক্টর রূপান্তর এর সংজ্ঞা
জ্যামিতিক চিত্রের প্রতিসম রূপান্তর হল স্থানাঙ্ক তল কুওর্ডিনেট প্লেন এর উপর এর অবস্থান আকার বা আকৃতির পরিবর্তন
মূল চিত্রকে অবজেক্ট বলা হয়
রুপান্তরিত চিত্রকে ইমেজ বলা হয়
প্রতিফলন প্রতিসাম্যকে রেখা প্রতিসাম্য ও বলা হয়
এটি হল প্রতিসাম্যের এক ধরন যেখানে এক অর্ধাংশ অপর অর্ধাংশের প্রতিফলন হয়
আপনি চিত্রকে ভাঁজ করতে পারেন এবং উভয় অর্ধাংশকে সঠিকভাবে মেলাতে পারেন
রেখা প্রতিসাম্য সেই রেখা যার উপর চিত্র প্রতিফলিত হয়
জীয়োজেব্রা উইন্ডোতে যাওয়া যাক
দাশ হোম জিটিজিটিমিডিয়া এপিপিএসজিটিটাইপ এর মধ্যে জিটিজিটি এডুকেশন নির্বাচন করুন জিটিজিটি এবং জীয়োজেব্রা দেখুন
এই টিউটোরিয়ালের জন্য আমি বীজগাণিতিক ভিউ বন্ধ করছি
বীজগাণিতিক ভিউতে ক্লোজ বোতামে টিপুন
লাইন ওএফ symmetry এর সঙ্গে শুরু করা যাক
প্রথমে একটি সমবাহু ত্রিভুজ গঠন করুন
টুলবার থেকে রেগুলার পলিগন টুল নির্বাচন করুন
অঙ্কন প্যাডে বিন্দু আ B তে টিপুন এবং দিকের সংখ্যার জন্য 3 লিখুন
একটি সমবাহু ত্রিভুজ এবিসি তৈরী হয়ে গেছে
এখন ত্রিভুজের এক দিকে একটি উল্লম্ব দ্বিখণ্ডক আঁকা যাক
পারপেন্ডিকুলার বিসেক্টর টুল নির্বাচন করুন এবং এসি তে টিপুন
পয়েন্ট টুল নির্বাচন করুন এবং ত্রিভুজের ভেতরে একটি বিন্দু তৈরি করুন
কোনো এক শীর্ষের দিকে বিন্দু D কে স্থানান্তরিত করুন
বিন্দু D এর উপর রাইট ক্লিক করুন এবং ট্রেস ওন নির্বাচন করুন
টুলবার থেকে রিফ্লেক্ট অবজেক্ট আবাউট লাইন টুল নির্বাচন করুন
বিন্দু D তে টিপুন
এটি বিন্দু D কে লক্ষণীয় করবে
পারপেন্ডিকুলার বিসেক্টর উল্লম্ব দ্বিখণ্ডক এ টিপুন
এটি উল্লম্ব দ্বিখণ্ডক এর অন্য দিকে প্রতিফলিত ছবি D কে প্রদর্শিত করবে
বিন্দু ডি D এর প্রতিবিম্বিত ছবি
বিন্দু D এর জন্য ট্রেস ওন নির্বাচন করুন
মুভ টুলের ব্যবহার করে ত্রিভুজ বরাবর বিন্দু D কে স্থানান্তরিত করুন
টুলবারে মুভ টুলের নিচে প্রথম বিকল্পতে টিপুন
মাউস দিয়ে চিত্রে টিপুন
ত্রিভুজকে ট্রেস করে একে টেনে আনুন
এখন মাউস বোতামকে ছেড়ে দিন
আপনি কি লক্ষ্য করলেন
এখানে উল্লম্ব দ্বিখণ্ডক হল প্রতিসাম্য রেখা
D হল বস্তু এবং D হল চিত্র
একটি রেখা বরাবর একটি অর্ধবৃত্ত প্রতিফলিত করুন
একটি অর্ধবৃত্ত আঁকা যাক
সেমিসার্কেল থ্রাউগ ত্ব পয়েন্টস টুলে টিপুন বিন্দু E এবং তারপর F কে চিহ্নিত করুন
সেগমেন্ট বেতভীন ত্ব Points এ টিপুন
বিন্দু G এবং H কে চিহ্নিত করুন একটি রেখা টানা হয়েছে
রেখার বৈশিষ্ট্যাবলী পরিবর্তন করুন
রেখার উপর রাইট ক্লিক করুন অবজেক্ট properties এর উপর টিপুন Style এর উপর টিপুন এবং স্টাইল পরিবর্তন করুন
টুলবার থেকে রিফ্লেক্ট অবজেক্ট আবাউট লাইন টুল নির্বাচন করুন
অর্ধবৃত্ত EF এর উপর টিপুন
রেখা GH এর উপর টিপুন
এই রেখা GH এর অপর প্রান্তে প্রতিফলিত ছবি ইএফ প্রদর্শিত করবে চিত্র এখন কেমন দেখাচ্ছে
এটি একটি বৃত্তের মত দেখাচ্ছে
এখন এই ফাইল সংরক্ষণ করি
ফাইলেগটগট সেভ As এ টিপুন
আমি নথির নাম line সিমেট্রি লিখব এবং Save এ টিপব
এর পরে রোটাতে থে অবজেক্ট আরাউন্ড a পয়েন্ট বাই এঙ্গেল সম্পর্কে শিখব
ঘূর্ণন এর সংজ্ঞা
ঘূর্ণন একটি রূপান্তর যা চিত্রকে একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে একটি কোণে ঘোরায়
যদি চিত্র অপরিবর্তিত প্রদর্শিত হয় তাহলে চিত্রটির ঘূর্ণন প্রতিসাম্য আছে
আপনি বস্তুকে যেকোনো ডিগ্রী মাপে ঘোরাতে পারেন ঘূর্ণন ঘড়ির কাঁটার দিক বরাবর এবং বিপরীত দিক বরাবর হতে পারে
নতুন জীয়োজেব্রা উইন্ডো খুলুন
ফাইল জিটিজিটি নিউ টিপুন
একটি বর্গক্ষেত্র গঠন করুন
টুলবার থেকে রেগুলার পলিগন টুলের উপর টিপুন
অঙ্কন প্যাডে টিপুন
বিন্দু A এবং Bকে চিহ্নিত করুন
একটি ডায়লগ বাক্স প্রর্দশিত হবে
ওক তে টিপুন
একটি বর্গক্ষেত্র এবিসিডি তৈরী হয়ে গেছে
রোটাতে অবজেক্ট আরাউন্ড a পয়েন্ট বাই এঙ্গেল টুলের উপর টিপুন
বর্গক্ষেত্র এবিসিডি তে টিপুন
এটি বর্গক্ষেত্রকে লক্ষণীয় করবে
এখন যে কোনো একটি শীর্ষে টিপুন
আমি A তে টিপব
একটি ডায়লগ বাক্স প্রর্দশিত হবে
কোণ ক্ষেত্রে 60 লিখুন
প্রথম ড্রপ ডাউন তালিকা থেকে ° নির্বাচন করুন
ক্লকওয়িজ বিকল্প নির্বাচন করুন
এটি 60° কোণের সঙ্গে নির্বাচন বিন্দুতে বর্গক্ষেত্রকে ঘড়ির কাঁটার দিকে ঘোড়াবে
ঘুর্ণিত চিত্র A BC Dগঠিত হয়েছে
মুভ টুল ব্যবহার করে এই চিত্রটিকে পাশে সরান
এর পরে দিলাতে ওর এনলার্জ অবজেক্ট ফ্রম পয়েন্ট বাই ফ্যাক্টর প্রসারণ প্রসারণ বা পরিবর্ধন একটি রূপান্তর
যার মধ্যে মান গুণক ব্যবহার করে চিত্রের বিস্তার করা হয়
পলিগন টুলের ব্যবহার করে ত্রিভুজ আঁকুন
ই ফ G এবং ত্রিভুজকে সম্পূর্ণ করার জন্যে আবার E টিপুন
নিউ পয়েন্ট টুলে টিপুন এবং বিন্দু H কে চিহ্নিত করুন
দিলাতে অবজেক্ট ফ্রম পয়েন্ট বাই ফ্যাক্টর টুলের উপর টিপুন
ত্রিভুজ ইএফজি তে টিপুন
এটি ত্রিভুজকে লক্ষণীয় করবে
বিন্দু H টিপুন
একটি ডায়লগ বাক্স প্রর্দশিত হবে
সংখ্যা ক্ষেত্রে মান 2 লিখুন
ওক টিপুন
এটি বস্তুর দ্বিগুণ বিস্তার বা সম্প্রসারন করবে
সেগমেন্ট বেতভীন ত্ব Points এ টিপুন বিন্দু heই কে যুক্ত করুন
বিন্দু hgজি কে যুক্ত করুন

বিন্দু hfফ কে যুক্ত করুন
এখানে আপনি দেখতে পারেন যে H হল প্রসারণ বিন্দু
আপনি গুণকের মান লিখে যত ইচ্ছে বস্তুর সম্প্রসারন করতে পারেন
এখন এই ফাইলকে সংরক্ষিত করি
ফাইলেগটগট সেভ এএস টিপুন
আমি ফাইলের নাম dilate ট্রায়াঙ্গেল লিখব

সেভ বোতামে টিপুন এর সাথে আমরা এই টিউটোরিয়ালের শেষে চলে এসেছি
সংক্ষেপে এই টিউটোরিয়ালে আমরা শিখেছি রেখার প্রতিফলন সম্পর্কে
বিন্দুর সাপেক্ষে একটি বস্তুর ঘূর্ণন
মান গুণকের দ্বারা বস্তুর পরিবর্ধন করা
নির্দেশিত কাজ হিসেবে আমি চাই যে আপনি একটি পঞ্চভুজ আঁকুন
আঁকতে রেগুলার পলিগন টুল ব্যবহার করুন
পঞ্চভূজ এর কোনো এক দিকে উল্লম্ব দ্বিখণ্ডক আঁকুন
পঞ্চভূজ এর ভেতরে একটি বিন্দু তৈরি করুন
বিন্দুর জন্যে ট্রেস ওন স্থাপন করুন
উল্লম্ব দ্বিখণ্ডক এর সাপেক্ষে বিন্দুর প্রতিফলন করুন
ছবি বিন্দুর জন্যে ট্রেস ওন স্থাপন করুন
আপনি সঠিক প্রতিসাম্য রেখা নির্বাচন করেছেন কিনা এই দেখার জন্যে পঞ্চভূজ এর অনুসরণ করুন
মূল পঞ্চভূজ কে একটি বিন্দুতে 135°তে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরান
3 গুণক দ্বারা বিন্দুতে পঞ্চভূজ কে বিস্তার করুন
নির্দেশিত কাজ এরকম দেখতে হওয়া উচিত
এই url এ উপলব্ধ ভিডিওটি দেখুন
এটি কথ্য টিউটোরিয়াল প্রকল্পকে সংক্ষেপে বিবরণ করে
যদি আপনার কাছে ভালো ব্যান্ডউইডথ না থাকে তাহলে আপনি এটা ডাউনলোড করেও দেখতে পারেন
কথ্য টিউটোরিয়াল প্রকল্প দল কথ্য টিউটোরিয়াল ব্যবহার করে কর্মশালার ও আয়োজন করে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
আরো বিস্তারিত জানার জন্য contactspoken tutorialorg তে লিখুন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
এই সম্বন্ধে আরও তথ্য এই ওয়েবসাইটে দেখতে পারেন
আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়াল টি অনুবাদ করেছি এতে অংশগ্রহন করার জন্য ধন্যবাদ